hill stations বলতে মানালি সিমলা আহ এতে গেছি plus আহ ওয়েস্টবেঙ্গল তো ছেড়েই দিন ওখানে দার্জিলিং টাৰ্জিলিং তো ঘোরার ইচ্ছে

বাস এটাই দার্জিলিং আহ আপনি আহ কুলুমানালী তে আহ কি রকম পেয়েছিলেন মানে whether ওখানে কি রকম ছিল

উম মানে আমরা specifically টিকিট কেটেছিলাম এই দুটো জায়গা তে যাওয়ার জন্যই december যার থেকে আমরা ওই snowfalls তা experience করতে পারি কিন্তু সিমলাতেও আমরা feeling cold ছিল কিন্তু আহ snowfall টা পাইনি এতেও আমরা snowfalls তা পাইনি দার্জিলিংএ ok snowfalls তা আপনি আহ কোথায়ই পাননি

কোনোদিন আহ live snowfall দেখেছেন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 আহ মানে pick winter আহ december twenty fifth to third jan আহ তো কিন্তু unfortunately আমি live snowfall দেখেনি যেটা মানালিতে দেখেছিলাম যে আগে হয়তো অনেক আগে snowfall হয়েছে সেইটা জমে আছে সেটা ছাড়া আর কিছু আমি আহ সেরকম ভাবে snow হিসাবে দেখতে পাইনি তো otherwise আহ মানে এটা আমার দেখার খুব ইচ্ছে আছে যে live snowfall i dont know if that will have not but a হ্যাঁ তো দার্জিলিং এ ও আমি যখন গেছিলাম প্রচন্ড ঠান্ডা ছিল ব আহ but snow হিসাবে আমি সেরকম ভাবে live snowfall আজ পর্যন্ত আমি দেখতে পাইনি

ও metrorizing experience সবাই চাই নিজের life এ আহ মানালিতে আপনি আহ food habits কি রকম দেখেছিলেন ওখানে ভালোই মানালিতে food নিয়ে কোনো অসুবিধা নেই কিন্তু এইসব hill stations এ গেলে non veg তাকে একটু ভুলে যেতে হবে যদি আপনি veg খাবার খেতে পারেন তাহলে আপনার কোনো অসুবিধা হবে না আমার কোনো অসুবিধা নেই because আমি veg ভালোই খাই

না আমি vegetarian না কিন্তু আমি veg এ আমার কোনো আপত্তি নেই খাবার তা মিসেস রেজেও অনেক dishes থাকে যেগুলা ভালোভাবে খাওয়া যায় হা হা হা আমার তো মনে হয় veg এ basically সেই eat revolves মানে সেই একই পনিরের under এই সবকিছু পরে নই পনির টিক্কা মসলা নই veg টিক্কা মসলা নই পনির fried নয়তো পানির আহ হরিয়ালি কাবাব বা পানির কাবাব

হচ্ছে যে আহ আপনি কি খাচ্ছেন কারণ আহ কিরকম ভাবে খাচ্ছেন আর কি খাচ্ছেন because rate এর মধ্যে যে varieties হয়না সেটা না at the lord of varieties veg ও আপনি বেবিকন দিয়ে কিছু করতে পারেন মাশরুম দিয়ে কিছু করতে পারেন এমন কিছু ব্যাপার নেই যে আপনাকে সুদু পানির খেতে হবে just a matter of এই যে কিভাবে আপনি জিনিসতাকে represent করছেন আপনি আহ মানালিতে কি আহ মে major types veg পেয়েছিলেন veg না ওখানে chicken ফিকেন পাওয়া যায়না আপনি egg তা পাবেন আর ওখানে একটা charut fish আছে যেটা আমরা একটা special tea হিসাবে ওখানকার test করেছিলাম বাকি খাবার দাবার এমনি আপনি আপনি পরোটা জাতীয় জিনিস আহ breakfast এ খুব ভালো ভালো পাবেন ও but আহ expect করেন chicken mutton ওই সব আপনি পাবেন না ওখানে আহ পরাঠা তা অবশই আমরা লে লাদাখ এ চারি জায়গায় পেয়েছি তো morning breakfast আহ মানে আমাদের সকাল বেলার breakfast এ আমরা basically নই আলুর পরোটা বা পানির পরোটা আহ এইরকম ধরণের item with আচার তো এটা পরোটা তা বলবো আমি লে লাদাখ কে খুব ভালো পাওয়া যাই actually হিমালয়ে তে আহ chicken টা বোধহয় খুব একটা ওখানে grow করাতে পারেনা ওরা because ওখানে extreme climate এ chicken খুব একটা survive করানো যাই না আহ তো ওখানে আর ওখানে mutton বলতে ওরা basically lamb কে বোঝাই ভেড়ার মাংস তো otherwise and মাছ তো আপনি ভুলেই যান তো মাছ ওখানে পাবেনই না কারো ওখানে lakes fresh water lakes খুবই কম আহ নেই বললেই চলে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

একদম ঠিক ওখানে Varietie থাকে তো এমন কিছু problem হয়না fooding নিয়ে

তো আপনি আহ মানালিতে যখন গেছিলেন তখন কি আহ মানে কিভাবে আপনি গেছিলেন আপনি কি by car গেছিলেন নাকি by train গেছিলেন নাকি flight নাকি ওখানে গিয়ে local booking করেছিলেন আহ প্রথমে তো আমি কলকাতা থেকে by train আমি গেছিলাম দিল্লি

সিমলাতে আমরা আগে গেছিলাম আর তারপরে সিমলাতে আগে আমরা উঠি ওখানে আমরা আহ থেকে ঘুরে তুরে তারপরে ওখান থেকে আমরা মানালি গেছিলাম তো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 ok তো আপনি basically আহ যেটা বলতে চাইছেন যে by ট্রেন আহ দিল্লি গেছিলেন তারপরে দিল্লি থেকে ট্রেন আর আহ তো sorry দিল্লি থেকে বাস হ্যাঁ এই জিনিস তা আমি দেখেছি দিল্লি ট্রেন তার খানিক

এ transport এ তো ঐখানে আহ এই এই service গুলো খুবই ভালো আহ but আর লে এর হচ্ছে অনেকটা distance you know তো let আয়া তো বাসে করে travel করা সম্ভব নয় তো গরম কালে অনেকে যারা যাই আহ যারা গাড়ি নিয়ে যাই অনেকে আহ তারা সেকটিক মোটামুটি তিন চার দিন লেগে যাই একটা হল্ট দিয়ে যেতে গেলে তো ভায়া মানালি এর এখন তো অটল টানেল তা হয়ে যাবার পর আহ travel টা অনেক easier হয়ে গেছে তো অটল টানেল এর হ্যাঁ ছুটিয়ে যখন লোকে যাই তো অনেক travel তাই easy হয়ে গেছে অতটা time লাগে না but yes তো modenizatio হচ্ছে এটা একটা ভালো জিনিস day by day আরো improvement হচ্ছে তো আরো হয়তো ভবিষতে আরো অনেক roots আহ খুলে যাবে but আহ লে লাদাখ এ একটা খুব সুন্দর জিনিস হচ্ছে আপনি যখন flight এ যাবেন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 হম এইতো ঠিকই বলেছেন আপনি কারণ এটা আমিও শুনেছি খুব ভালো অনেকে বলে যে যারা মাউন্টেনরেঞ্জে চেনে আহ তো তারা আহ ও মাউন্টএভারেস্ট ও নাকি আহ বুঝতে পারে কোনটা মাউন্টএভারেস্ট তবে মাউন্টএভারেস্ট সবসময় দেখা যায় না যেটা দেখা যাই মাউন্টকেটু তা দেখা যাই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

তো amortization হচ্ছে যে যখন আহ মানে এই তাই হচ্ছে আমরা আমি সবাই কে suggest করি যে না হলে ব আহ but হ্যাঁ এর ওপরে একটা আহ cloth আছে weather ভালো হতে হবে যো যদি এইরকম cloudy weather হয় তাহলে তো কিছুই দেখা যায়না otherwise যদি weather ভালো থাকে একদম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

তো এখন তো যে লাদাখে অনেক system বেরিয়ে গেছে যেমন ছোট potted oxygen cylinder and all তো তখন কার দিনে two thousand eleven এ এইসব তো কিছুই ছিলোনা

আপনার altitude sickness আছে

এখনো অবদি আমি সেই high altitude এ উঠিনি আর যেমনি লে লাদাখের মতন আমি যেটুকুন ই তে গেছি আমার সেরকম sickness এখনো অবদি নেই জানিনা গেলে পরে কি হবে

না আপনি বললেন আহ মানালিতে গেছেন তো মানালিতে আমার কোনো problem হয়নি ok তো মানালিতে problem না হলে আসা করা যাই যে আপনার হবে না তবে লে লাদাখে অক্সিজেন তা খুব কমে যাই

কারণ ঐটা একটু extreme weather তো extreme জায়গায় অনেক কিছু আহ ওখানে অক্সিজেন problem তা একটু হয় তো breathing travel তা অনেকের অনেক সময় দেখা যাই

তো এই জিনিস তা হয় sir recommended ওখানে বয়স্ক লোকেদের না নিয়ে যাওয়াটা আহ right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 otherwise আহ মানে সোমোরিরি বা ওই জায়গা গুলোতে তারা travel করতে পারবে না otherwise in general আহ লাদাখ যেতে গেলে পাঁচজন ছাড়া লাদাখ যাওয়া is very expensive হচ্ছে লাদাখে আপনার যা যা আ travel আহ সবকিছুই করতেই হবে আপনাকে গাড়িতে ওখানে গাড়ি গুলো গাড়ির traveling তা খুবই expensive মানে আপনি কোথায় বা যান আপনার seven to eight k মানে লাদাখ থেকে প্যাংগং যাবেন seven to eight k মানে লাদাখ থেকে খারদুংলা যাবেন সেভে আহ নুব্রা ভ্যালি যাবেন seven to eight k কি আরো বেশি হবে আমি এটা অনেক দিন আগেকার খ কথা বলছি তো পাঁচ আর ওখানে ওদের গাড়িতে পাঁচ জনের বেশি allowed না তো আপনি যদি আহ মানে multiple of five এ যেতে হবে আপনাকে তাহলে আপনি multiple গাড়ি নিতে পারেন বা একটা গাড়িতে যদি পাঁচ জন থাকে তাহলে সেটা break করতে অনেক সুবিধা হয়

লে লাদাখ is like to very expensive to travel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

আপনি অনেকটা experience share আমি অনেক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 আহ thank you so লে লাদাখ সমন্ধে অনেক কিছু share আমার ভালো লাগলো তো if it have silently happy আর ভবিৎষত এ কিছু লাগে তাহলে আমাকে জানাবেন thankyou

আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

আলহাম দুলিল্লা ভালো আপনি কেমন আছেন আলহাম দুলিল্লা আমিও ভালো আছি তো আপনার কি হম কি পড়ালেখা শেষ নাকি ভাইয়া জি আমার পড়ালেখা শেষ আ ও আচ্ছা এখন আপনি কি করছেন এখন আমাদের পড়ালেখা শেষের পাশাপাশি আমাদের এক~ একবছর Interni করতে হয় মাঠ Field এ কাজ করতে হয় আচ্ছা আচ্ছা I nterni করতে হয় আচ্ছা আপনি কি Line এ পড়ালেখা করছেন যে আপনার আবার পড়ালেখার পরে Interni করতে হয় আমরা লেখাপড়~ আমি লেখাপড়া করেছি Matc এ Medical Assistant Training Course Matc মানে কি Medical Assistant Training Course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

আমাদের কাজ সেটাতো গ্রামপর্যায়ে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া মানুষকে যখন গ্রামপর্যায় তার MBBS ডাক্তার বা বড়ো বড়ো Surgeon থাকে~ থাকেনা সেখানে মানুষের প্রাথমিক Treatment আমরা দিয়ে থাকি

এটা কবে যাবে আব আর MBBS Doctor এর সহকারী হিসেবে থাকতে হয় OK বুঝতে পেরেছি তো আপনার কি আপনি কি সরকারি হম মানে এটা কি সরকারি ভাবে পড়তে হয় নাকি বেসরকারি ভাবে পড়তে হয় এটা দু ভাবে পড়া যায় সরকারি ভাবেও পড়া যায় Private এও পড়া যায়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

বেসরকারি পড়েছেন আমি শুনেছি যে এই Type এর পড়ালেখাতে অনেক বেশি খরচ সত্যি যে Private এ পড়তে হলে একটু খরচ আছ~ খরচ হয় সরকারি তে পড়লে ঐরকম খরচ হয়না আচ্ছা আচ্ছা আপনাদের মানে কেমন মানে এই Course টা Complete করতে হচ্ছে মানে কেমন খরচ হয়েছে মানে আমার একটা ভাগ্নি আছে সে হচ্ছে এবছর মানে Matc এ ভর্তি হতে খুব ইচ্ছুক তো আমি এই কারণে আপনার কাছ থেকে এই তথ্য গুলো জানতে চাচ্ছিলাম আমাদের এখানে খরচ এক Private প্রতিষ্ঠান বলতে আপনি প্রতিষ্ঠানের উপর নির্ভর করবে তার খরচ প্রতিষ্ঠানের মাসিক বেতন দিতে হবে এক এক এক একটা প্রতিষ্ঠানের Development Fee আছে আচ্ছা মনে করেন আপনি আপনার তাই বলেন বলেন আপনার কেমন খরচ পড়ছিলো বা হচ্ছে কি অবস্থা বা চাকরি বাকরি মানে কিভাবে কি করবেন আপনার টাই বলেন আমার আমার খরচ পড়ছে আমি College ধরে নিছি পতি মাসে পনেরোশো টাকা আ College Hostel থাকতো সেখানে একহাজার টাকা Hostel Fee দিছি আর মানে আমারতো তে~ তিন মাস পর পর আমার উন্নয়ন Fee ছিল পাঁচ হাজার টাকা এটা দিছি এতে লেখাপড়া করাটা এখন তিন বছর শেষ এখন আমাদের Interni করতে আমাদের ও যাস Interni করতে টাকা দিতে হয়না আমাদের সরকারি সদ~ সদর Hospital এ করতে হয় এক বছর এখান থেকে শেষ করে

বলছে তাইনা আপনি হচ্ছে একটু Side এ এসে বলে আমার জন্য হচ্ছে সুবিধা হতো আমি একটু কম শুনতে পাচ্ছি

এখানে আমাদের খরচটা ওরকম হ~ হয় দুই থেকে আড়াই Lakh টাকার মতো খরচ হয় আহ তিন বছর Academy Care শেষ করতে তারপর আমাদের হইতাছে Hospital এ যাওয়ার সময়তো খরচা আর College এর বেতন দিতে হয়না কোনো কোথায় টাকা দিতে হয়না ওখানে কাজ করতে হয় শুধু

ডাক্তারের Un MBBS Doctor এর Under এ আচ্ছা এই যে আপনারা এখন Interni টা করবেন এই করার সময় আপনারা কি কোনো টাকা পান না এখান থেকে কোনো টাকা পাইনা আমরা তাতে পাইনা আম~ আমাদের দিতে হয়না কোনোটাই করতে হয়না

শুধু আমাদের এখান থেকে আমাদের Interni ঠিক করার Complete হলে পরে আমার এখান থেকে একটা Certificate দিবো হম তখন কি আপনাদের আবার নতুন করে হচ্ছে চাকরির জন্য মানে প্রস্তুতি নিতে হবে

এছাড়া জেগায় নিয়োগ দেয় এব অনেক ফেইসবুক পেজ Online Market Place Place আমাদের নিয়োগ দেয় সেখান তো আবেদন করতে হয় আবেদন করার পরে তারা ডাকবে বলে ডাকে ভাইবা পরীক্ষা নেয় নিতে পারে নাও~ নাও নিতে পারে যেরকম পারে আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি ও আপনাদের মানে সরকারি চাকরির মানে সুযোগ কেমন Po মানে Post কেমন মানে অনেক বেশি সরকারি চাকরির সুযোগ পাওয়া যায় নাকি সরকারি ক্ষেত্রের চাহিদা অনেক কম আমাদের ক্ষেত্রে সরকারি চাহিদা বর্তমানে অনেক কম বর্তমান ধরা চলে নাই আমাদের নিয়োগ দুই হাজার বারো সালে হয়তো তারপরে এখন তার নিয়োগ হয়নি দুই হাজার বারো সালে একটা সরকারি আপনারা নিয়োগ পেয়েছেন তারপরে আজকে তো দুই হাজার মানেতো তেইশ মানে অনেক বছরের একটা Gap এতো বড়ো Gap কেন বলে আপনি মনে করছেন এখানে মানে ওরকম ভাবে দেখা যায় দেখা যাচ্ছে যে ওইরকম ভাবে মানে সরকার সাস্থ Helth এর দিকে ঐরকম ভাবে নজর নাই বা নজর দিচ্ছেনা এজন্য নিয়োগ হচ্ছে না সাস্থ দপ্তরে নিয়োগ হয়না এখন বর্তমানে তো এই যে আপনারা তাহলে আর মনে হয়না যে একটা সুকি নিয়ে পড়লেন মানে এটা নিয়েও যদি আরও দীর্ঘদিন মানে বন্ধ থাকে তো আপনারা একটা হুমকির মধ্যে পরে আছেন চাকরির বাজারে তো মানে নতুন যারা পড়তে চায় আপনি কি Suggest করবেন নতুন যদি কেউ পড়তে চায় তো তার কি এই Sector এ আসা উচিত নাকি উচিত না মানে আপনি তো জানেন এই Sector এ যেহেতু আপনি আছেন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 আর কোনো এতো কষ্ট করে লেখাপড়া করে এতো টাকা খরচ করে এতক্ষন জীবন মানে এরকম ভাবে হয়না মনে করি না আসাই উচি মানে আমার একটা ভাগ্নি কে হচ্ছে আমি ভর্তি করতে চাচ্ছিলাম যে আসলে সে Matc নিয়ে পড়ালেখা করুক তো সেক্ষেত্রে আপনার মতামত হচ্ছে General Line এ পড়ালেখা করে ভালো তাইতো হম Best না লে~ লেখাপড়া করে Best যে আর লেখাপড়া শেষ করার পরে সে Medical আছে Nursing আছে সেখানে ভর্তি হয়ে গেলে পারো Settle জীবন মানে মানে কি করবে উন্নতি করতে পারবে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

আহ Two point five zero থাকলে আমাদের ভর্তি হতে হয় ভর্তি হতে পারবো Private প্রতিষ্ঠানে আমাদের Government আগে সরকারিতে Apply করতে হয় সরকারিতে Apply করার পরে সেখানে না Chance পাওয়ার পরে আমরা Private এ পড়তে পারবে একটা

আচ্ছা ওখানে যদি Chance না পান Waiting list এ থাকতে হবে নাকি Waiting list এ না থাকলেও আপনারা হচ্ছে Private থেকে ভর্তি হতে পারবেন শেষ শুধু Apply করে পরীক্ষা দিলেই সে পড়তে পারবে Private এ আমাদের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 পেলে তো ভালো কথা আলহামদুলিল্লাহ আর যদি না পান তাহলে আপনার Waiting list এ না থাকলেও চলবে Just পরীক্ষা Attend করলেই আপনি হচ্ছে বেসরকারি থেকে ভর্তি হতে পারবেন But মনে করেন আমার খুব Maths এ পড়ার ইচ্ছা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 এক বছর Gap দিয়ে ভর্তি আবার Apply করা আবার তরকারিতে Apply পরীক্ষা দেওয়ার পর তারপরে আপনি ভর্তি হতে পারবেন আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি আচ্ছা অনেকটা সেই যে মানে যেই Medical গুলোর মতো ঐ Medical গুলোতে হচ্ছে Waiting list এ যেমন থাকতে হয় এসব মানে এমনি যেই Medical গুলোতে মানুষ পড়ে তো Waiting list থা না থাকতে হয় ওটা দীর্ঘ নাকি একটা Waiting list রাখে তো যারা যারা Waiting list এ থাকে তারা হচ্ছে Private medical এ পড়তে পারে আপনাদেরও ওই একই System কিন্তু Waiting list এ না থাকলেও চলে Just attend করলেই হয়

এখানে একাই Attend করলে হয় আর কিছু একটা একটা Mark আছে পঁচিশ Mark আছে পঁচিশ Mark এর নিচে পেলে সে Private এ পড়তে পারে না এরকম একটা Mark আছে সর্বনিম্ন Mark আছে একটা ও আচ্ছা সর্বনিম্ন একটা Marks আছে আচ্ছা আর আপনি যে প্রথম বললেন যে হচ্ছে Attend করলেই হয় আমিও সেটা ভাবছিলাম এটা কিভাবে সম্ভব হয়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

উম তো হচ্ছে মানে Job sector এ এখন মানে নিযুক্তের মানে Circular টা খুব কম আসছে Corona কালীন সময়ে Circular গুলো বেশ কম আসছে সবাই মোটামুটি মানে চাকরি প্রার্থী নিয়ে একটা ঝামেলার মধ্যে পড়ছে জি এখন আমাদের সরকারি Math সরকারি History অনেক College সরকার এ~ এবছরও অনেকটি সরকারি History সরকারি Maths চালু করছে সরকার

এজন্য তাদের ঐসব সরকারিতে Government এর ছাত্র পায় ছাত্র ছাত্রী পায় নাই এজন্য সরকারের আগে উচিত দেখা উচিত যে আমাদের ওতে আগে কর্মসংস্থান তৈরী করা দরকার

লেখাপড়া করলো লেখাপড়া শেষ করার পর তার কর্মসংস্থান থাকবে না তার হলো না একটা কর্মসংস্থান তৈরী করা দরকার আমাদের চাইলে আমরা আমাদের লেখাপড়া শেষ Complete করার পরে আমাদের চাইলে বাহিরের রাষ্ট্রেও পাঠিয়ে দিতে পারে

আর তারপরে আমাদের এই শিক্ষাখাতে সরকারের হচ্ছে আরো বেশি নজর দেওয়া উচিত কারণ হচ্ছে দেখেন আহ এই প্রতি নিয়ত আমাদের বিভিন্ন মানে বই পরিবর্তন হচ্ছে Syllabus উম Syllabus change হচ্ছে তো এতে আমাদের মানে বাচ্চা কাচ্চা যারা আছে তারা খুব বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে তো উম সেই ক্ষেত্রে সরকারের হচ্ছে মানে এত মানে Frequently সবকিছু Change না করে একটু Stable থাকা উচিত মানে তাহলে মনে হয় বাচ্চা কাচ্চা বা Guardian যারা আছে তাদের হলো বুঝতে সুবিধা হবে বর্তমান তো শিক্ষা নিয়ে একটা হচ্ছে মানে